সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি
এই টিউটোরিয়ালে আমরা উবুন্টুতে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে কিভাবে অ্যাপ্লিকেশন ইনস্টল করা যায় ত়া শিখব
এই টিউটোরিয়াল এ আমি গ্নোম এনভাইরনমেন্ট ডেস্কটপ এ উবুন্টু ১০০৪ ব্যবহার করছি
সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহারের জন্য আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ অধিকার থাকা আবশ্যক
ইন্টারনেট সংযোগ কার্যকরী থাকা প্রয়োজন
এখন প্রথমে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার খোলা যাক
তার জন্য system গ্টাডমিনিস্ট্রেশন থেকে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজের এ যান
এখানে একটি অনুমোদনের ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে যা পাসওয়ার্ড জিজ্ঞাসা করছে
পাসওয়ার্ড লিখুন ও এন্টার টিপুন
প্রথমবার সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করলে একটি পরিচয়্করণ ডায়লগ বক্স প্রদর্শিত হয়
এই ডায়ালগ বক্স এ সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করা সংক্রান্ত তথ্য থাকে
আসুন সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার দ্বারা কোনো অ্যাপ্লিকেশন বা প্যাকেজ ইনস্টল করার জন্য প্রক্সি ও রিপোজিটরি বা ভান্ডার কনফিগার করি
এটি করার জন্য এবার সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার উইন্ডো ত়ে ফিরে যান
সেটিং এ যান এবং Preferences এ ক্লিক করুন
প্রেফারেন্স উইন্ডো ত়ে অনেকগুলিকে ট্যাব দেখা যাচ্ছে
প্রক্সি কনফিগার করার জন্য নেটওয়ার্ক এ ক্লিক করুন
প্রক্সি সার্ভার এ দুটি অপশন আছে সরাসরি সংযোগ এবং ম্যানুয়াল proxy কানেকশন
আমি এখানে ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন ব্যবহার করছি
আপনি আপনার প্রয়োজনীয় বিকল্প নির্বাচন করুন এবং অথেন্টিকেশন বাটনে ক্লিক করুন
এখন স্ক্রিন এ এচটিটিপি অথেন্টিকেশন উইন্ডো প্রদর্শিত হচ্ছে
প্রয়োজন হলে ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখুন এবং OK ত়ে ক্লিক করুন
এখন এই পরিবর্তনগুলি কার্যকর করার জন্য অ্যাপলি বাটন এ ক্লিক করুন
উইন্ডো টি বন্ধ করতে OK বাটন এ ক্লিক করুন
এখন আবার Setting এ যান এবং Repositories এ ক্লিক করুন
স্ক্রিন এ সফটওয়ারে সোর্সেস উইন্ডো প্রদর্শিত হবে
বিভিন্ন সূত্র থেকে উবুন্টু সফটওয়ারে ডাউনলোড করা যেতে পারে
ডাউনলোড ফ্রম ড্রপ ডাউন মেনুত়ে ক্লিক করুন এবং মাউস বাটন টিপে রিপোজিটরিস বা ভান্ডারের তালিকা দেখুন
ওঠের সারা পৃথিবীর server গুলির তালিকা দেখায়
ক্যানসেল এ ক্লিক করে উইন্ডোটি বন্ধ করুন
আমি এখানে সার্ভার ফোর ইন্দিয়া ব্যবহার করছি
Close এ ক্লিক করে সফটওয়ারে সোর্সেস উইন্ডোটি বন্ধ করলাম
এই টুলটি কিভাবে ব্যবহার করতে হয় ত়া শিখতে আমি এখন উদাহরণ হিসাবে ভিএলসি প্লেয়ার ইনস্টল করবো
আপনি যদি প্রথমবার সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করেন তাহলে প্যাকেজ রিলোড করা প্রয়োজন
এর জন্য টুল বার এর রিলোড বাটনে ক্লিক করুন
এতে কয়েক সেকন্ড সময় লাগতে পারে
এখন প্যাকেজগুলি ইন্টারনেটের মাধ্যমে স্থানান্তরিত হচ্ছে এবং আপডেট হচ্ছে
রিলোড প্রক্রিয়া সম্পূর্ণ হবার পর এবার টুল বার এ বর্তমান কুইক সার্চ বক্সে ভিএলসি লিখুন
এখানে সব ভিএলসি প্যাকেজ গুলির তালিকা দেখা যাচ্ছে
ভিএলসি প্যাকেজ নির্বাচিত করার জন্য চেক বক্স এ ক্লিক করুন এবং মেনু বার থেকে মার্ক ফোর ইনস্টলেশন নির্বাচিত করুন
একটি ডায়ালগ বক্স এ রিপোজিটরি প্যাকেজগুলির তালিকা দেখা যাচ্ছে
মার্ক বাটন এ ক্লিক করলে সব অন্যান্য প্রয়োজনীয় প্যাকেজ গুলিও নিজে থেকে নির্বাচিত হয়ে যাবে
টুল বার এ যান এবং অ্যাপলি বাটনে ক্লিক করুন
যে যে প্যাকেজ গুলি ইনস্টল হবে সেগুলির বর্ণনা একটি উইন্ডোত়ে সংক্ষেপে দেখা যাচ্ছে
অ্যাপলি বাটনে ক্লিক করে ইনস্টলেশন শুরু করুন
যে প্যাকেজগুলির ইনস্টল করা হবে সেগুলির সংখ্যা এবং সেগুলির সাইজ অনুযাই ইনস্টলেশন এর প্রক্রিয়া ত়ে কিছু সময় লাগতে পারে
ইনস্টলেশন সম্পূর্ণ হবার সাথে সাথেই ডাউনলোডিং প্যাকেজ ফাইল উইন্ডোটি বন্ধ হয়ে যাবে
এখন পরিবর্তনগুলি কার্যকরী হচ্ছে

এখন ভিএলসি ইনস্টল হয়ে গেছে
সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজের উইন্ডো বন্ধ করা যাক
এখন পরীক্ষা করে দেখা যাক ভিএলসি প্লেয়ার এর ইনস্টলেশন সফল হয়েছে কিনা
এর জন্য applications জিটিসাউন্ড এএমপি Video ত়ে যাওয়া যাক
এখানে এই তালিকায় ভিএলসি মেডিয়া প্লেয়ার দেখা যাচ্ছে
এর অর্থ ভিএলসি সফলভাবে ইনস্টল হয়ে গেছে
একইভাবে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজের ব্যবহার করে অন্যান্য application ও ইনস্টল করা যেতে পারে
সারসংক্ষেপে বলা যায় এই টিউটোরিয়াল এ আমরা সিন্যাপটিক প্যাকেজ Manager এ কিবাহবে প্রক্সি এবং রিপোজিটরি কনফিগার করতে হয় সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজের ব্যবহার করে কিভাবে অ্যাপ্লিকেশন ইনস্টল করা যায় ত়া শিখেছি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
বিস্তারিত তথ্য নিম্নলিখিত লিঙ্ক এ প্রাপ্তিসাধ্য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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ
শুভবিদায়